যার ভিতরে নানান ধরনের টাইলস আছে এবং সামনেও টাইলস রাখা আছে।

দোকানের ভিতরে টাইলসেরই কিছু ঠাকুরের মূর্তি আছে যেমন শিব লক্ষ্মী গণেশ।

এটি একটি গ্যা সৌরদ্বীপ গ্যাস ওভেন সার্ভিসের দোকান।

এটি একটি পিচ -এর হাই রোড ।

এখানে অনেক রকমের আসবাপত্র আমরা দেখতে পাচ্ছি।

একটি সেন্ট্রাল টেবিলও রাখা রয়েছে।

একটি নীল রঙের বাড়ি আমরা দেখতে পাচ্ছি।

সামনে ব্যারিকেট দেওয়া একটি জঙ্গল আছে।

যার নাম হিল ইন্টেরিও ।

বিল্ডিংটির পাশে একটি জিমও রয়েছে।

এটি একটি বই খাতার দোকান।

এটি একটি প্রাচীন বিল্ডিং ।

মাঠের মধ্যে একটি নীল কালারের ট্রাক্টর রয়েছে।

সেই একটি বৃহদাকারের গাছ রয়েছে।

সেডিন করা আছে ছোট করে।